ভাত দে ডাল দে সবজি দে অনেক খাবার দে এখানে এবং সেটা কোনো মেস -এর একটো লোকে খাচ্ছে খাবার নজর রাখছে খাবার।